ওয়ালাইকুম সালাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো? এইত ভাই ভালো কি করতেসেন? এইতো পড়ার টেবিলে বসে আছি কিন্তু

এখন আর পড়াশোনার দেখেন কি অবস্থা corona এর পর এসে পড়াশোনার উপর আর মনই বসে না

শেষ করাই দিয়েছে দুই বছর corona থেকে পড়ার প্রতি আর মন ই বসে না পড়তে ভালো লাগে না দুই বছরে মনে করেন যে ঘোরাফেরা করতে করতে এমন একটা মন মানসিকতা চলে এসছে যে পড়ার উপর আর

তারপরে মনে করেন যে যে জাইগাই যাওআর কথা ছিল ততদূর পর্যন্ত তো যেইতে পারলাম না মাঝখানে এক বছর loss হয়ে গেল corona এর জন্য তা আপনার পরীক্ষা কবে আবার? পরীক্ষা সামনে কবে আবার আপনার? হ্যাঁ আমাদের তো final year এখনও তো date তা দাই নাই ভায়া form fill up ই হয়ই না form fill up দিলে হবে দ্যাখা যাক এখনও মাস দুই এক দেরি আছে সম্ভবত ইদের পর ছাড়া হবে না। ও তবে তো আপনই সময় পাচ্ছেন মোটামুটি form fill up dorm fill up যদি পরে হয় হ্যাঁ সময় পাচ্ছি